আপনি যদি indicator লাগাতে চান তাহলে সেটাও করতে পারেন এখানে indicator option রয়েছে এই indicator option এ আপনি click করতে পারেন এখানে আপনি abcd বা আহ EMIRFI যা আপনার ইচ্ছে সেগুলো সব এখানে পেয়ে যাবেন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 যেগুলো আপনি already আগে হেটে হেটে অনেক বলেছি আপনাদেড় কে কেও যদি options এ কাজ করতে চাই তাহলে এখান থেকে আপনি options এ কাজ করতে পারবেন কোনো অসুবিধা নাই দেখুন ভারতী airtel এর price চলছে পাঁচশো আঠানব্বৈই টাকা তো ওকে যদি buy করতে চাও নিয়ে তার মনে হচ্ছিলো ভারতী airtel কিছুক্ষণের মধ্যে খুব ভালো একটা তো তখন আমরা কি করবো ঐইযে addstock রয়েছে এখানে আমরা click করবো এখানে ভারতী airtel লিখবো ভারতী airtel তো এখানে আবার চলে আসছে cap feature and option এবার আপনি মনে করছেন যে ইটা price ছসো হবে খুব তাড়াতাড়ি পাঁচ minute এর মধ্যে বা দশ minute এর মধ্যে তাহলে আপনি কি করবেন ওই ছসোর যে price রয়েছে call সেটা তুমি বার করতে পারবে ঠিক আছে দেখুন এখানে add হয়ে গেছে যেইটা বারো টাকা করে পড়ছে তো আপনি এখানে click করলেন click করার পর এইখানে buy option এ click করলেন same process তা আপনি যদি দেখেন তো আপনি যদি এখানে একটা লোট কেনেন তাহলে সেক্ষেত্রে আপনার total value লাগছে এখানে দেখিয়ে দিয়েছে দেখুন তেইশহাজার ছয়শো বিরানব্বই টাকা total value লাগছে যেটা আমার account টা obviously নেন একহাজার টাকা add করলাম আর আমার কোনো কেনার ও ইচ্ছা নেই বাড়ির side এ আমার একদমই পছন্দ না তো যাইহোক আপনি এরকম ভাবে যদি buy করতে চান তাহলে buy করতে পারেন আর যদি sale করতে চান option এ যেতে চান তাহলে same ভাবে আপনি sale করতে পারেন এটাকে ধরুন আপনি এখানে আহ buying এর পরিবর্তে যদি sale আসে option সেই option এ click করে দেবেন ব্যাস এখানে এক লাখ দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে total value কত লাগছে okay তাহলে আসা করছি আপনার কাছে এখন clear যে angel broking মাধ্যমে কিভাবে আপনি একটা share buy করবেন কি করে sale করবেন করবেন এই সব বিষয় গুলো আপনাকে আমি stepbystep দেখালাম শুধু একটাই request যে আপনি একটু নিজে থেকে practice করবেন

হোক যেমন তারা প্রথমেই IPO দিয়ে শুরু করে না আসা করি তো IPO ওর কি করে invest করতে পারবেন angel broking এর মাধ্যমে সেইটা এবার আপনাকে দেখায় দেখবে এখানে তিনটে dot রয়েছে কোনার দিকে একদম যেইটা আমি আপনাকে দেখছি এখন দেখুন এইজায়গাটাই তিনটে dot রয়েছে তো এখানে আমরা click করবো এখানে click করব এখানে click করার পর এখানে প্রথম যে option টা রয়েছে সেইটার নাম হচ্ছে trade দেখুন এখানে যে option টা রয়েছে trade trade option এ click করলে আপনি second যে option টা দেখতে পাচ্ছেন সেটা হলো IPO তো আমরা এই IPOoption এ click করবো এখানে দেখুন যে যে IPO গুলো এখন list হওয়ার জন্য application জমা দিয়েছে সেইসব IPO র আপনি details দেখতে পাবেন এখানে সব থেকে মজাদার বিষয় যে এখানে এখানে বলেও দিচ্ছে যে lipsting daily র সম্ভাবনা কি এখানে দেখুন এই IPO টার k i trade take limited এর সম্ভাবনা দূর হয়েছে logo স্তর বলে যেইটা আসছে idea সেখানে আহ নিশ্চিন্ত সম্ভাবনা বেড়ে গিয়েছে

সোজা marketsentiment এর ওপর অনেক সময় depend করে এইটা পরে change ও হতে পারে ঠিক আছে এইটা may থেকে high ও যেতে পারে সেটা দু তিনদিন পর হয়তো দেখা যাবে lastmay তে কিরকম subscription হচ্ছে IPO তারপরে হয়তো আহ ইটা decide হবে তো আপনি এইখানে আসলেই apply এ click করতে পারেন এইদেখুন এখানে apply রয়েছে apply এ click করতে পারেন বা এই তাহলে click করতে পারি তো আমরা এখানে apply এ click করবো apply এ click করার পর আপনারা জানেন যে আহ আমাদেরকে একটা minimum amount invest করতে হয় IPO তে এখানে যে যেরকম আহ সাড়েচোদ্দহাজার টাকা চোদ্দহাজার পাঁচশো বাষট্টি টাকা invest করতে হবে তো এক্ষেত্রে আমরা একলাখ select করলাম এখানে cut of price যেটা দেওয়া আছে সেটা একহাজার ছশো একাশো টাকা by defalt data রয়েছে এখানে আপনি UPI, ID দিতে পারবেন যে কোন upi id র মাধ্যমে আপনি IPO তে আপনি invest করতে চান বা apply করতে চান ঠিক আছে যে upi id টা এইখানে দেবেন সেখানে একটা manded যাবে সেই manded টাকে আপনাকে পান করতে হবে যদি আপনাকে share allotted হয় তাহলে যে amount টা manded করে রেখেছেন মানে bank এর account এ block হয়ে আছে সেই amount টা bank এর account থেকে কেটে যাবে আর এই angelbroking app টাতে portfolio তে আপনি দেখতে পাবেন যে আহ company র share আপনাকে Alotted করা হয়েছে আর সেই company র share আপনি পরবর্তী ক্ষেত্রে market এ বিক্রিও করতে পারেন এছাড়াও angel broking আরো অনেক কিছু সুবিধা আছে যেরকম যদি আমরা তিনটে dot এ click করি কোনার দিকে যেইটা রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন আহ যে এখানে stock sip রয়েছে stock sip margin calculator আহ instar trade যেইটা বা আপনি নিজের মতন automatic করতে পারেন advorgiri service রয়েছে যেইটা already বিভিন্ন option এ কিরকমভাবে strategy হয় সেই strategy করে strategy ওপর কাজ করতে চাই সেইটা automatic ফিট করা আছে এই বিভিন্ন রকম জিনিস আছে আহ তারপর এইখানে mutual fund এর মানধমে আপনি এইখানে invesment করতে পারেন এইখানে mutual fund option এ click করি তাহলে দেখা দিচ্ছে angel b একটা option আছে এর মাধ্যমে আপনি mutual fund এ invest করতে পারেন আহ যদি আপনি আপনার account এ transaction history কোনো report জানতে চান তাহলে এখানে আপনি click করতে পারেন report এ click করলে এখানে সব কিছু দেখিয়ে দেবে এখানে দেখা security holding transaction report research report অনেককিছু report পেয়ে যাবেন তো এইসব

যদি আপনি cancel না করেন তাহলে সেইটা কিন্তু এটা আহ উচিত হবে না তো এইটা আমরা cancel করে দেব এইখানে আমরা এইখানে cancel করে দিলাম ঠিক আছে তো এইবার আমরা আহ order এ দেখতে পাচ্ছি posission এ যে আমাদের একটাকা profit দেখাচ্ছে মানে share এর কাজ তা ওপরের দিকে যাচ্ছে তো আমরা এইখানে বিক্রি করে দেব এখানে আমরা যদি exit করে দি exit করে দেব এখানে confirm exitconfir করে দিলাম order placed আমাদের total gain হলো এখানে দেখাচ্ছে এক টাকা ঠিক আছে এক টাকা gain হয়েছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কতো টাকায় কিনেছিলাম পাঁচশো আঠানব্বই টাকাই কত টাকাই sale করলেন ছয়শো টাকায় একটাকা game পেলেন আচ্ছা এই যে একটাকা game হলো ওটা যে টাকাটা আপনার account এ রয়েছে আপনি যদি চান আপনি withdraw ও করবেন এই angel broking app থেকে আপনার নিজের bank এর account এ transfer করবেন তাহলে সেইটা কি করে করতে পারবেন খুবই easyfund এ click করুন এখানে আপনাকে দেখিয়ে দিবে যে কতটা amount রয়েছে দেখুন এইখানে দেখাচ্ছে যে একহাজার টাকা রয়েছে তারমধ্যে থেকে এখনই আমরা একটা trade নিলাম যেইটা দুদিন পর credit হবে profit টা ঠিক আছে মানে three plus two আহ date এ settlement মানে আমরা সবাই জানি এইবার আপনি এখানে withdraw তে click করতে পারেন এখানে click করার পর আপনি এখানে amount দিতে পারেন যে কত টাকা আপনি আপনার bank এর account এ transfer করতে চাইছেন নেহেটি আজকেই এই trade নিলাম সেহেতু এইখানে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে দুদিন পর আমি এখানে একহাজার একটাকা দেখতে পাবো তো এখানে amount তা দেওয়ার পর আমি এখানে withdraw flies এ click করবো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 যদি account না হয়েও থাকে তাহলে একদম free তে safe secure trusted এবং angel broking এখন discount হিসেবে কাজ করছে যার ফলে brokel যোগ খুবই কম তো আপনি এই video টার first comment check করতে পারেন সেখানে link পেয়ে যাবেন link এর মাধ্যমে আপনি আপনার angel broken account খোলাতে পারবেন মাই দিনের পক্ষ থেকে আপনি অনেক কিছু benefit পাবেন পরবর্তী ক্ষেত্রে সেটা আমি announcement করে দেব তো যদি আপনি account খোলাতে চান তাহলে first comment আছে সেখানে check করতে পারেন সেখানে link পেয়ে যাবেন সেই link এর মাধ্যমে account খুলে নিন ঝটপট খুব বেশি time লাগবেনা যদি aadhaar card এর সাথে pan card link করা থেকে তাহলে এক দিনে খুলে যাবে Hello রাজ্যেশ্বরী। হ্যাঁ রাজেশ আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। হঠাৎ আহ মানে আমি তো ফোন করলাম তুমি কিসের জন্য ফোন করছিলে? আমি ওই জানার জন্যই আর কি যে তোমরা বাড়ি ঠিক ঠাক পৌছে গেছ কিনা বাচ্চাদের শরীর তরির ঠিক আছে কিনা তাই জানার হ্যাঁ আমরা মোটামুটি সবাই পৌঁছে গেছি দুই একজন এখনো রাস্তায় আছে ফোন করেছিলাম তো আহ শরীর মোটামুটি সবার ঠিকই আছে।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 হ্যাঁ হ্যাঁ ওটাই এমনি ঠিক আছে ওকেও ফোন করেছিলাম তো বলল যে এখন ঠিক আছে আহ ট্রেনে করে আরকি ফিরছে ঠিক আছে বলল। যাক ভাল কি বলব বল পিকনিক যাওয়া মানে তো একটা খুব আনন্দের দিক টা ও দেখতে মানে আমরা তো দেখছি আবার মানে কষ্ট এর দিকটাও মানে বোঝেনা বাচ্চারা এত উল্টোপাল্টা এইসব করে খেয়ে নেবে ঘোরাঘুরির রোদে লাফালাফি করে নিজের শরীরটা হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চা টার যেরকম হল মানে খাওয়া দাওয়া ঠিক করেই করেছে কিন্তু মানে এই খেলা ধলা করছে রোদের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে সেই জন্যে হয়ত পড়ে গেল গিয়ে মানে এটাই খারাপ লাগছে।

হ্যাঁ বেশ সত্যি বলতে ভীষণ enjoy করলাম আমরা সবাই next time কিন্তু আবার তোমরা অবশ্যই যখনই হোক আসবে হ্যাঁ সে তো next time তো অবশ্যই হবে তো এবারে ওইখানে হোক বা অন্য কোথাও সেটা সবাই মিলে আর কি discuss করে নিয়ে না হয় যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ তোমাকে এবার মানে বলবো তো কোথায় যাবে বলতো একটা আমাদের এই যে এখানে বড় একটা museum আছে মুর্শিদাবাদ বলে জায়গা আছে তোমাকে আমরা ওইখানে নিয়ে যাব এবার। আচ্ছা মুর্শিদাবাদ তো শুনেছি বেশ ঐখান থেকে তো মানে হাজারদুয়ারিও তাহলে কাছে ই হবে। ঠিক আছে দেখা যাক। হ্যাঁ আমি হাজারদুয়ারির ই কথা বলছিলাম যে হাজার দুয়ারী তো ওইখানে।

হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো এবারের পিকনিকে মানে সবকিছুই তো হলো কিন্তু মানে খাওয়া দাওয়া তো বেশ অনেক আর কি নষ্ট হলো যা দেখতে পাচ্ছি।

বলে সত্যিই আমরাও বড়রাও ঠিকভাবে খেতে পারেনি। হ্যাঁ আমি ওই রান্নার লোক যে ছিল তাকে আমি বলেছি পরে যে এত ঝাল একটা সবাই খাচ্ছে বাচ্চারা খাচ্ছে এত ঝাল কখনো দেওয়া উচিত হয়নি। তা বললো সেও বুঝতে পারেনি অতটা ঝাল হয়ে যাবে গিয়ে যাইহোক কি আর করা যাবে এখন ভুল হতেই পারে মানুষ মাত্র ই। হ্যাঁ ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু মানে দেখ মানে এবার কি হয়েছিল যে সমস্ত খাবার টাতেই কিছু না কিছু একটা problem হয়ে গেছিলো। এত সুন্দর এতো items আমরা arrange করলাম যে এইটা এইটা হবে দেখলে তুমি প্রথম থেকেই each and every items এর ওপর এই কিছু না কিছু একটুও না একটু এই দিক থেকে হোক ওই দিক থেকে হোক খারাপ হয়েছেই হয়েছে। হুম হুম তা হয়েছে দেখছি এবারে তাহলে দরকার হলে অন্য কোন রান্নার লোক যদি ব্যবস্থা করা যায় next time যখন যাব তা তোমার কি কোন রান্নার লোক এরকম জানা আছে যে খুব বেশ ভালো রান্না করে এত জনের রান্না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

সেটা হলে তো খুব ভালই হয় আর এবারে মানে items গুলো অনেক আর কি হয়ে গেছিল আমি ভাবছি next time যদি যাওয়া হয় তখন মানে item টা একটু মানে আরো কম কম করে দেবো ভাবছি নইলে পরে খাওয়ার যা নষ্ট হচ্ছে এইগুলো মানে ঠিক নয়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 তো আমার তো মনে হয় যে মানে next time মানে একটা just normal থাকবে বিরিয়ানি আর chicken চাপ বা mutton র যারা mutton খাবে mutton থাকবে আর chicken যারা খাবে chicken বাস এইটুকু টাই হ্যাঁ তাহলে পরে মানে item র পরিমাণটা অনেকটাই কমে যাবে গিয়ে এটা করা যেতে পারে বেশ ভালই idea দেখা যাক next time তো এইখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি আহ item গুলো তো ফেলা গেছেই সেই সঙ্গে মানে খরচাটাও আর কি অনেক হয়ে গেছে মানে item গুলো এত হয়েছে যে খরচটা অনেকটাই হয়ে গেছে গিয়ে খরচাটা তো হয়েছেই ধরো মানে সব থেকে বেশি কষ্ট লেগেছে আমার যে বাচ্চারা বেশি বেশি করে খাওয়া নিয়ে ও মানে খেতে পারেনি মানে যেটুকু পরিমাণেও যদি তারা নিয়েছে তারাও খেতে পারেনি সবথেকে মানে দুঃখ এটা লাগছিল যে তাদের জন্যই একটা এত ভালো একটা arrange করা ওদের সবকিছুটা মানে দেখে শুনে কিন্তু তারাই মানে কিছু খেতে পেলে না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 সবাই খেলাধুলা করেছে ছোটাছুটি করেছে বেশ ভালো enjoy করেছে। enjoy করেছে মানে কি বলবে এইতো দেখলে না ওই সেই যে বাচ্চাটা পড়ে গেল সে তো সারাদিন park ই বসেছিল বাবা ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না খেতে নিয়ে যাচ্ছে ওর মা ওকে park গিয়ে খাইয়ে দিচ্ছে আবার ওকে টেনে টেনে নিয়ে আসছে তো দেখা যাচ্ছে সে আবার পার্কে ঢুকে গেছে একদম খুব আর কি enjoy করেছে খেলাধুলা করেছে এমনিতে তো সারা বছর আর কি সেরকম একটা বাড়ি থেকে বেরোয় না তো মানে পড়াশোনা থাকে স্কুল থাকে টিউশন থাকে এগুলো নিয়ে আর বেরোনো হয়না এইবারে মানে ছাড়া পেয়েছে এতদিন পরে সব বাচ্চারা এক জায়গায় হয়েছে ওইটাই যা হয় হ্যাঁ তার ওপরে ওই ছোট ছোট দোকানগুলোতে সব cold drinks ice cream তারপর ওই শীতের সময় এত রোদে রোদে খেলছে শীতে হওয়া ও বয় এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে তার ওপর ওই ঠান্ডা ঠান্ডা cold drinks খাচ্ছে ঠান্ডা ice cream খাচ্ছে আবার সেই ছোটাছুটি করে সেই পার্কেই খেলছে তো ঠান্ডা তো লাগবেই ধরো স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ মানে এই আর এই পাশে আর কি দোকান থাকায় এটা সেটা খেয়ে ওরা কিন্তু আবার পেট ও ভরিয়ে ফেলেছে তার কারনে আবার দুপুরে আর সেরকম আর কি খেতে পারেনি।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 ওটাই মানে নিজের শরীর খারাপ করবে সেদিনকে দেখেই বুঝতে পেরেছিলাম যে বাচ্চা গুলো তো মানে খেলছে ঠিক যাতে সুস্থভাবে যাক তারপর শুনতে পাচ্ছি যেরকম অবস্থা হম এটা বাকিদেরও একটু খেয়াল রাখা উচিত ছিল। কি বলবে বলো যে মা-বাবারা তো মানে ধরো আমাদের সঙ্গে কাজেই ব্যস্ত মানে এতটাই items আমরা select করে নিয়েছিলাম যে মানে দুই helper থাকাতেও একটা রান্না ঘরের লোক মানে রাধুনী থাকাতেও আমরা মানে তারা কিন্তু তাড়াহুড়ো করে করতে পারলো না সেই আমরা সবাই মিলে কাজ করাতে দেখো কাজটা কত দেরিতে শেষ হয়েছে রান্নায় কত সময় হয়ে গেল এরপরে next time এ এতটা time লাগলে পরে অসুবিধা হয়ে যাবে গিয়ে দরকার পড়লে একটা উনুনের জায়গায় দুটো উনানের ব্যবস্থা করতে হবে।

ঝটপট করে সমস্ত রান্না গুলো হয়ে যাবে আবার ধরো আমরা তো বলছিলাম যে বিরিয়ানি বানাবো বিরিয়ানিতে তো বেশ সময় লাগে তাইনা বলো?

গ্যাসে না করে যদি ওইখানে মাটির উনুন যদি পাওয়া যায় বা মাটি খুঁড়ে উনুন বানিয়ে সেটা অনেকটা time এর ব্যপার। তবে আমার মনে হয় ভালো হয় নাকি কি মনে হয়?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 হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদেরকে এখান থেকে আগে গ্যাস টাকে ইয়ে করে রাখতে হবে তাহলে মনে হয় আমার যে problem টা কিছু হবে না আর shortcut তো ধরো বিরিয়ানি সেরকম তো অত কিছু হবেনা সময় মানে থাকলে আশা করি complete হয়ে যাবে খুব time র আগে হ্যাঁ ওটাই আর উম এবারে তো তোমরা মেয়েরা তো ভালোই মানে al chair খেললে দেখলাম। হ্যাঁ সত্যি বলছি মানে ভীষণ enjoy করেছি এরকম মানে যে পিকনিকের time এমনি sports কিছু একটা organise করা আমি কোনদিন করিনি আমার এইটা life র first time ছিল জান মানে ভীষণ ভালো একটা experience হয়েছে আমার হ্যাঁ তাছাড়াও আমরা তো মানে উম আহ cricket টা যেরকম খেললাম আমরাও বেশ enjoy করেছি হ্যাঁ তারপর তো ধর বাচ্চারা তো badminton এসব নিয়ে গেছিল ওদের খেলাটা দেখে বেশ মজা লাগছিল হ্যাঁ তবে দাস বাবু আর ভোম্বল বাবু যে মানে দাবা নিয়ে গেছিল দাবা খেলা দেখতে বেশ ভালই লাগছিল হ্যাঁ আমি দাবা খেলাটা ঠিক বুঝতে পারি না জানো? মানে কিভাবে যে মানে দান গুলো দেয় তুমি কি পারো খেলতে দাবা? Hello হ্যাঁ বলো

কি করবো না তো দানগুলো দিতে পারিনা আমি সেই জন্যেই আর কি জিজ্ঞেস করলাম তোমাকে তুমি জানো?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 আচ্ছা আচ্ছা ও ঠিক আছে কোন হবে না থাক তাহলে কি হবে বলতো এবার থেকে কিছু sports এর ব্যাপার games গুলো আমরা আগে থেকে discuss করে মানে organize করে নিয়ে যাব কি হবে তাহলে যে ধরো যারা রাধুনী তারা তো রান্না করবে helper রা তো থাকবে আর যারা বসে থাকবে তাদের জন্য কিছু কিছু একটা ছোট ছোট games থাকবে হ্যাঁ সেটা করা যেতে পারে অসুবিধা নেই তাতে সেটা বেশ ভালই হবে কেননা তাহলে পরে সবাই আর কি কিছু না কিছু sports এ involve থাকবে। হ্যাঁ সবাই একটু game ও খেলবে একটু mind fresh টাও থাকবে আর কি ধরো টুকিটাকি তো তোমার snacks এসব তো সব কিছু আমরা নিয়েই যাচ্ছি নিয়ে যাইও ব্যাগে তো সবসময় থাকে। আর এবার এবার থেকে কি করতে হবে একটু চায়ের ব্যবস্থা টা বেশি করতে হবে হ্যাঁ যাওয়ার পথে চা টা দরকার হলে দু flask মতন করে নিতে হবে বা দু তার বেশি যদি লাগে তো নিয়ে নেওয়া যেতে পারে আর ওইখানে গিয়ে আহ চায়ের জন্য মানে রাধুনীদের বলে দিলেই হয়ে যাবে চা।

এক কাপ চা আরো হলে ভালো হতো আবার কিছুক্ষণ পর শোনা যাচ্ছে যে আবার বলছে এক কাপ চা হলে সত্যি আরো ভালো হতো উম সেক্ষেত্রে তাহলে পরে রান্নার মধ্যে আর কি রাঁধুনি দের চা করা টাও অসুবিধা সেক্ষেত্রে যদি পাশে কোনো চায়ের দোকান থাকে তাহলে সেখান থেকে ব্যবস্থা করে দেওয়া টাই মনে হয় সব চেয়ে ভাল। না না সেরকম অত অসুবিধা হবে না দেখো চা বানানো টা সেরকম অত মনে হয় যে মানে অসুবিধের ব্যাপার মানে যে খুব সুবিধা আর কি তো আমার মনে হয় যে চা টা না হলে দু মিনিট পাঁচ মিনিট এর জন্য আমরা রাধুনিদের কে বলব যে আপনারা একটু অন্য কাজ করুন বা পেঁয়াজ টেযাজ যাই হোক যেটুকু যা কাটাকুটি থাকবে বা ধুয়াধুই থাকবে ততক্ষণে আমরা না হয় চাটা বানিয়ে আবার flast এ ঢেলে নিয়ে store করে নেব। হবে না ওরকম করলে? হ্যাঁ ওটা করলেও হবে একবারে বেশি করে আর কি চা করে নিতে হবে যাতে বারে বারে না করতে হ্যাঁ তারপর তো ধরো তোমার এই যাওয়ার সময় দেখছই যে মানে যেতে late হচ্ছে traffic এর জন্য এই গাড়িতে বসেই থাকছে বাচ্চারা ও বলছে খিদে পেয়ে যাচ্ছে এই পেয়ে যাচ্ছে।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 হ্যাঁ আর বাঙালি দের টাইম তো মানে একটু late ও হয়ে গেছে এবারে এক একজনের আর কি গাড়ি তে উঠতে তো সেইগুলো একটু manage করতে হবে সামনের বার। কেননা এইখানেই যদি যেতেই late হয়ে যায় গিয়ে তো এখানে পৌঁছাতে late হলে পরে সবদিকেই late হয়ে যাবে। হ্যাঁ সেই জন্যই তো দেখো সব্বার বেশিরভাগ সবার শরীরটা খারাপ হয়ে গেছে এত সবাই তোমার late night করে ঢুকল পৌঁছল এখানে তারপর তো ধরো তোমার সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে এদিকে তো কাঁচা ঘুম হলোই হলো বেশি ভালো করে ঘুমোতে পারেনি তারপর ধরো তোমার সারাদিনটা খাটা খাটনি লাফা ঝাপা করা এই করা সেই করা তারপর সেই ফিরতে ফিরতে মানে আবার সেই সেই মাঝরাত্রি নিয়ে আবার পরের দিন ভোর সকাল বেলা উঠে ফেরার মানে সত্যি journey র ব্যাপার একটা ভীষণ journey enjoy এর সঙ্গে সঙ্গে ওই journey এর ধকলটাও আর কি সবাই কে নিতে হয়েছে এই জিনিসটা যাতে next time না হয় সেই একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ তার থেকে ভালো কি হবে next time থেকে তোমরা দুদিন তিনদিন মানে একটু মানে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 সারাদিনটা enjoy করতে পারবে পরের দিনটা না হয় দেখো সেরকম অত আহ তোমার weakness ও লাগবে না তুমি সমস্ত কিছু rest ফেস্ট করে খাওয়া দাওয়া করে আরামসে তোমার একটু ঘুমিয়ে তুমি পরের দিন সকাল সকাল আসতে পারছ। তাহলে কি সেদিনকে যদি তুমি যদিও বা return করো পরের একটা দিন পাচ্ছ হাতে সেদিনটাও খাওয়া-দাওয়া করে rest করে পরে তারপরের দিন যেতে পারো।

যদি দু-তিন দিন বা চার দিনের একটা trip plan হয় সেইখানে ওইগুলো আর কি ঘোরা ও হয়ে যাবে plus সেই সঙ্গে পিকনিকটাও একদিন আর কি করে নেওয়া যাবে। হ্যাঁ তো মুর্শিদাবাদ যখন আসবে তুমি কি জানো মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদের ব্যাপারে কিছু একটু কিছু idea আছে তোমার? মুর্শিদাবাদের idea বলতে আমি যেটা মুর্শিদাবাদ বলতে ওই হাজারদুয়ারিটাই চিনি আর কি ঠিক আছে তো সেরকম খুব একটা idea নেই। তুমি বলো তোমার যদি কোন idea থাকে আগে থাকতে তাহলে বল

মসজিদের মতো একটা palace আছে জানো তো ওইখানে ওইটাকে বলা হয় ইমামবারা। তো ওই ইমামবাড়াতে একটা না খুব সুন্দর একটা সাদা রংয়ের ঘোড়া থাকে জানো তো? আচ্ছা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 সাদা ঘোড়াতে তুমি শু শুধু সাদা লোম ই দেখতে পাবে আর যদি তুমি একটাও কালো লোম খুঁজতে পেয়ে যাও বা কাদের তারা যারা থাকে তারা দেখে নেয় তো সেটা নাকি বলে যে নাকি সেই

ও এরকম প্রচলিত আছে নাকি নিয়ম?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 এরকমই কিছু একটা খোলা থাকে তো সেই সময় করেই লোকে বেশি করে যায় যাতে মানে সেই দিকে মানে সেই সময়টাই ভেতরের দিকে সব ঘুরতে পারবে এটা আমি শুনেছি এটা আমি মানে গিয়ে ছিলাম যখন তো তখন বন্ধ ছিল।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 ও আচ্ছা তা তুমি ঘোড়াটাকে দেখেছিলে?

আসলে সেই সময় মহরম এ তাদের তো অনেক নিয়ম থাকে তো নিয়ম টিয়ম সব পুরো করার পর তো তারা নাকি কিছু বাইরে ঘুরতে গিয়েছিল বা ছুটিতে ছিল তো সেই জন্য আমরা যেতে পারিনি খুব ইচ্ছে ছিল জায়গাটা একটা বার ঘুরতে যাওয়ার

তাহলে এখন যে আমরা যাব বলছি কোন সময়টা গেলে পরে ঘোড়াটাকে দেখা যাবে? ঘোড়াটাকে তো তুমি দেখতে পারবে তোমার ওই মহরমের সময়ই যেতে পারবে তাছাড়া তো তুমি এখন দেখতে পাচ্ছ না তো আশা করি যে যেই টাইমে আমরা পিকনিক এ যাবো তো সেই সময় মনে হয় যে দেখতে পারবো না। তাহলে পিকনিক টা তাহলে সেই অনুযায়ী করলে পরে হয় না? নানা পিকনিকটা না হয় যেরকম যা আছে চলুক না তারপর না হয় তোমরা আবার ওই বাহানায় একবার ঘুরতে চলে আসবে তখন না হয় ঘুরবে ঘুরে আসা হবে কি আছে ওই সেই বাহানায় তাহলে কি হবে তোমাদের আর একবার আমি দর্শন তো পাব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 হ্যাঁ সেই টাইমটা কি বলতো ভীষণ ভিড় থাকে মানে সেখানকারই লোকজনেরা ঠিকঠাক দেখতে পায় না। এত ভিড় অতিরিক্ত ভিড় থাকে জানো তো মানে কি বলবো একটা ধরো বছরে একবারই নদিন দশ দিনের জন্য একটা মেলা বসে তো মানে প্রচন্ড ভিড় কি আছে তোর তা ওইটা নাও ঘোরা হলে তুমি আবার অন্য সময় আসবে তোমার বন্ধুদেরকে দুদিনের সময় বের করে আসতে বলবে আমি অবশ্যই নিয়ে যাব ঘুরতে। হম ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তাহলে কথা বলতে হবে সবার সঙ্গে আগে থাকতেই এবারে ভাবছি মানে plan টা আর কি করে ফেলব সামনের বছরের পিকনিকের plan টা আহ সেই অনুযায়ী আর কি কথা বলে নিতে হবে আগের থেকে হ্যাঁ হ্যাঁ পিকনিকের planning আগের থেকে করে নেওয়াটাই ভালো কারণ হচ্ছে কি যদি তারা ছুটি না নিতে পারে বা তারা ছুটি নেয় তাহলে কি হবে আগের থেকে কথা বলে রাখলে বলতে পারবে যে না তারা আগে থেকে কথা বলে রেখেছিল ছুটির জন্য হ্যাঁ ওটাই আর আহ সেই সঙ্গে মানে দেখা গেল যে আহ বাচ্চাদের exam আছে কি না বা সেই সময় পড়াশোনার চাপ আছে কিনা সেগুলো আর কি planning টা আগে করে নিতে পারবে।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 আমার exam টা হবে তো আশা করি যে exam টা আমারও তাহলে complete হয়ে যাবে সেই সময় তাহলে কি বাচ্চাদের ও exam টা complete হয়ে যাচ্ছে আমারও এদিকে exam টা complete হয়ে যাবে তাহলে খুব ভালো হবে।

আমার তো ধরো ফেব্রুয়ারির last week র দিকে হওয়ার কথা but exam এর date এখনো conduct করে নি তো যখন বলবে তো আমি তোমাকে জানিয়ে দেবো তো দেখা যাক কারণ হচ্ছে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

না না সেই টাইমে আশা করি অসুবিধা হবে না ধরো দুদিনের ব্যাপার টা তো তো হয়ে যাবে manage করে নেওয়া চলবে না হওয়ার নয় manage করে নেব dont worry বাচ্চাদের ও আশা করি দুদিন manage করে নিলে কিছু অসুবিধা হবে না হম দেখা যাক সবার সঙ্গে কথা বলতে হবে কেউ যেন আবার আগে ভাগে মানে plan না করে ফেলে মানে ঘোরা কোথাও ঘুরতে যাওয়ার যেরকম এবারে আর কি হল ওই পাল বাবু বলে একজন আছে ঠিক আছে আমাদের এখানেই বাড়ি তো সে তো আগে থাকতেই আর কি plan করে নিয়েছে যে এক জায়গায় ঘুরতে যাবে তো সেই জন্য এবারে আর আসতে পারল না না না কোন অসুবিধে নেই দেখো কাউকে তো আর যারা plan করে নিয়েছে আগে থেকে তাদেরকে তো আর বলা যাচ্ছে না যে না তোমাদের plan টাকে cancel করে দাও বা কিছু so যাইহোক গে যে যেটা plan করেছে থাকুক। আর যারা plan করেনি তুমি তাদেরকে একটাবার বলে দাও তারা যদি interested থাকে তাহলে তোমার সঙ্গে না হয় ওরা contact করবে আর যদি interested না থাকে তাহলে তো আর force করা যাচ্ছে না কাউকে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 দুজন করলে ভালো হয় নাকি না হেলপার আহ আরো দুজনকে রাখলে পরে extra সেটা হলেই হয়ে যাবে? না না তুমি ওইটা নিয়ে tension করো না আমি তোমাকে বললাম না যে catering এর ব্যবস্থা আমার ক্ জানা আছে আমি নিজে মামার সঙ্গে একটাবার contact করে নেব তো আমি দুই তিন জনকে রাধুনী আমি নিয়ে নেব আর তোমার তিন চার জন দাদারা যারা মানে catering service টা করে যারা আর কি খাবার দাবার serve করা help করা তো আমি ওদের সঙ্গে চার পাঁচ জনের সঙ্গে বা যতজন হবে মানে দেখব যে যত তাড়াতাড়ি complete হওয়ার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 হম সেটা হলে তো খুবই ভালো হয় কেননা যত তাড়াতাড়ি হবে খাওয়া-দাওয়া টা তাহলে পরে সবাই খাওয়া-দাওয়ার পরে একটু rest করতে পারবে বা বিকালের দিকে যদি কেউ আহ হালকা উম খেলাধুলা করতে চায় সেটাও করতে পারবে। আহ হ্যাঁ সেটা একদম point এর কথা আর তুমি তো জানো যে catering service কতটা fast হয় মানে ওরা থাকলে আর কি আমাদের কোন tension হবে না আমাদের কোন কিছুই করতে হবে না আমরা শুধু বসে থাকবো খাওয়া দাওয়া করা হবে enjoy করা হবে সবকিছু হম হম সেটা ঠিকই তাহলে পরে একটা কাজ করা যেতে পারে মানে আমরা শাক সবজি বা মাছ-মাংস যেগুলো আমরা কি এবারে বয়ে নিয়ে গেছিলাম আহ তো catering যখন ওদেরকে বলে দিলেই তাহলে ওরাই সব ব্যবস্থা করে নিতে পারবে কি বলো? হ্যাঁ একদম আবার না তো কি আমরা full contract আমরা catering এর service কে দিয়ে দেব যত যা কিছু লাগছে যা যা খরচা হচ্ছে সেটা না হয় আমরা পরে একবার সবাই মিলে জেনে নেব যে কত কি খরচা হচ্ছে